বুঝতে পারছেন এখানে দুটো লোক কি করছে বুঝতে পারছি না আমরা।

কত জল বয়ে যাচ্ছে বাবারে বাবা এখানে আবার ছোট্ট পাহাড়ের উপর কত গাছ জন্মেছে আমরা এটাই দেখ--

আস্ত মনে হচ্ছে এটা ডাবলু.বি.টি.সি র বাস এই বাস টায় কত কোথা থেকেই না কোথায় যাওয়া যায় তোমরা বুঝতে পার--